সামনে একটি আইসক্রিম শপ আমরা দেখতে পাচ্ছি।

নীচে একটি লাল রঙের চেয়ারও রয়েছে।

বাইরে একটি বোডও রয়েছে বোডে লেখা আছে আমূল জাঙ্কশন ।

একজন মানুষকেও দেখা যাচ্ছে।

সাইডে একটি চারচাকা গাড়ি রয়েছে সাদা কালারের।

এখানে একটি হোটেল বা রেস্টুরেন্টের রুম আমরা দেখতে পাচ্ছি।

বোর্ডটিতে লেখা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ লাইব্রেরী অফিসার ।

বাইরে একটি মোটর বাইক -ও দেখতে পাচ্ছি।

সামনে একটি গোল আকৃতির কাঁচের জানলাও দেখতে পাচ্ছি।

রেকটির ভিতরে অনেকগুলো ওষুধও আমরা দেখতে পাচ্ছি।

উপরে সবুস রঙের কিছু প্লাস্টিক রয়েছে।

সামোনে একটি সবুজ রঙের মাদুরও দেখতে পাচ্ছি।

সামোনে কিছু ফুলের টপও আমরা দেখতে পাচ্ছি।

সাইডে একটি ব্লু কালারের ব়্যাকও দেখতে পাচ্ছি।

পাঁশে একটি রাস্তা দেখা যাচ্ছে।

দোকানের ভিতর অনেকগুলো পাখি রাখা আছে।

সামনে একটি সাদা রঙের টেবিলও রয়েছে।

সামনে আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি হোটেলটির রঙ সাদা ও গোলাপি কালারের।

নীচে ব্লক লাগানোও রয়েছে।

পিছনে একটি সবুজ কালারের আমরা বাড়ি দেখতে পাচ্ছি।

সামোনে অনেকগুলো ইট রাখা আছে ও একটি মোটর বাইক রাখা আছে।

পিছনে অনেকগুলো মানুষও দাঁড়িয়ে আছে।

এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে জয়লক্ষ্মী নার্সিংহোম ।

পিছনে একটি সোফাও দেখা যাচ্ছে।

নিচে অনেকগুলো লাল কালারের টুলসও দেখা যাচ্ছে।

একটি আমরা অনেক সুন্দর মাঠ দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি।

পিছনে অনেকগুলো লাইটসও দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি চার চাকার গাড়ি দেখতে পারছি।

গাড়িটির রং গ্রে কালারের।

এখানে অনেকগুলো টিউব মিলস আমরা দেখতে পাচ্ছি।

সামোনের চাকাগুলো ছোট দেখতে পাচ্ছি ও পিছনের চাকাগুলো বড়ো।

এখানে একটি সুন্দর পকিতির দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একটি ব্রিজও আমরা দেখতে পাচ্ছি।

রুমটির মাঝামাঝি একটি অনেক সুন্দর বিচানাও রয়েছে।